এই মুহূর্তে প্যান্ডেলে প্রচুর লোক ভিড় করেছে।

এখানে অনেক বাড়ি ও দেখা যাচ্ছে তা ফুটপাথ দিয়ে অনেকে হেঁটে চলেছে।

সামনে একটি লাল চেয়ার ও রয়েছে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে।

একটি ক্যামেরা রাখার স্ট্যান্ড ও রয়েছে এতে সবুজ-সবুজ ঘাস হয়েছে সুন্দর-সুন্দর গাছ দেখা যাচ্ছে ওপারে ও বিভিন্ন ধরনের গাছ দেখা যা --

এটি একটি গেট -এর ছবি। এটি খুবই সুন্দর দেখতে এবং অনেক দিনের পুরোনো। দুপাশে দুটো সিংহ দেখা যাচ্ছে। উহার চোখগুলি একটি করে লাল।

এটি একটি মসজিদের ছবি। মসজিদটি খুব সুন্দর দেখতে চারপাশে গাছপালা দিয়ে ঘেরা।

পার্ক এ যাবার রাস্তাটি খুবই সুন্দর দুপাশে ছোট ছোট গাছ লাগানো পার্ক এর চারপাশে আরও বড় বড় গাছ হয়ে রয়েছে।

এইখানে একটি ব্যক্তি বসে রয়েছে। টেবিলে একটি কাঁচি পেন ক্যালকুলেটর খাতা একটি সাদা রংয়ের ব্যাগ দেখা যাচ্ছে। চেয়ার ও রয়ে--

আশে পাশে অনেক ধরনের গাছপালা দিয়ে চার্চ টি ঘিরা সে ধোঁকার প্রবেশপথ এই মুহূর্তে বন্ধ রয়েছে।

এইদিকে বিভিন্ন র রকমের গাছ দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো বাড়ি দেখা যায় ।

একটি মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে। হালকা সূর্যের আলো দেখা যা--

নানা রঙের শাড়ি দিয়ে বিয়ের বাড়ি গেটটি সাজানো হয়েছে। বিভিন্ন ধরণের আলো লাগানো হয়েছে। প্রচুর লোকজন নিমন্ত্রন করা হয়েছে। চারিপাশে অনেক গাছপালা দেখা যা --

এখানে একটি নদী দেখা যাচ্ছে নদীটি খুবই সুন্দর।

দোকানদার তার সামনে দাঁড়িয়ে রয়েছে।

এই দরজা এই মুহূর্তে খোলা রয়েছে।

এই মাঠে অনেক ছেলেমেয়ে খেলা করছে।

কিসের সামনে এর মধ্যে একটি গাড়ি দেখা যাচ্ছে।

এবং এইখান থেকে কার্ড বিভিন্ন দোকানে সাপ্লাই করা হয় ।

বিশাল বাঁধানো একটি রাস্তা দেখা যাচ্ছে।